ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পারছি।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মাছের বাজার।

সামনে অনেকগুলো মাছ সাজানো রয়েছে।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

সামোনে একটি ফাঁকা জায়গা রয়েছে।

ক্লাসরুম -এর চেয়ার -গুলি নীল রঙের দেখা যাচ্ছে।

সামোনে দুইটো ছেলে দাঁড়িয়ে রয়েছে।